অনেক জায়গায় মেলা থাকলেও আমরা সেটির দিক থেকেও সুন্দর ভাবে উপভোগ করে আসি আরেকটি যেটি দেখা যায় যে গরম কাল আমরা একই বাংলায় নববর্ষে শুরু হয়ে থাকে যেটি কে আমরা বলে থাকি পয়লা বৈশাখ বাংলায় প্রথম বছরে সূত্রপাত হয়ে থাকে তো সেটি একটি আনন্দের দিন সেদিন আমরা সাধারণত সবাই আমরা নতুন জামাকাপড় বা ভালো মন্দ খেয়ে দেয়ে সুন্দর ভাবে আমরা কাটাতে পারি আর গরমকালে যেটির বিশেষত্ব রয়েছে সেটি হলো বিকেল বেলার দিকটা অনেকটাই আমরা ছাদে সময় কাটাতে পারি আর গরমকালে উম আরেকটি জিনিস যেটি follow করা যায় বা এই অনুসরণ করা যায় সেটি হলো প্রতিকতা গাছের পাতা থেকে উম আহ উম পাতা ঝরে পড়লেও কি যে সুন্দর নতুন কচি পাতা গাছে যে দেখা যায় প্রতি কটা গাছ পালার হালকা সবুজ আকৃতির গাছ আশেপাশে আমরা চারিদিক থেকে দেখতে পাই এবং সেটি দেখা যায় যে খুব সুন্দর ভাবে সেটি থাকে আর যেটি আমরা দেখতে পাই সেটি হলো যে গাছ পালা গুলো সুন্দর ভাবে হম সবুজ নীল প্রকৃতির হয়ে থাকে যেটি আমার উম আহ দেখতে উম পাই বেশ অনেক ধরণের আম গাছ চারিপাশে আমগাছ গুলো তে উম অনেক গাছের মুকুল থাকে আর প্রতীকটা গাছ পালার আকৃতি টাই পুরো পাল্টে যায় মনে হয় নতুন বছরের শুরুর সাথে সাথে প্রকৃতিও এক নতুন রূপ ধারণ করছে তো প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তো সবদিক থেকেই মনে হয় যে গরমকালটা আমার মতে বা আমার বিশেষ ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে আরেকটি কথা যেটি বলা যেতে পারে সেটি হলো বাংলার নববর্ষের সাথে সাথে আমরা প্রতি কাপড়ের দোকানে একটি ব্যাপার প্রচলিত রয়েছে বাইশে শ্রাবন তো অনেক ধরণের অনুষ্ঠানেও আমরা যোগদান করতে পারি বা গরমকালে ভোরবেলাও তাড়াতাড়ি উঠার যেমন যতটা তাড়াতাড়ি কাজ করা যায় আর চারিদিক থেকে কোকিলের মধুর সুর সবদিক থেকেই আমার গরমকাল টা খুব সুন্দর এবং মনোরম লাগে বিকেলের দিকটাও যেরকম একদিকে বললাম সকালের দিকটা পূর্ব দিকে সূর্য উঠে যাওয়ার প্রভাবটাও তাড়াতাড়ি রয়েছে আর গরম কালে যেটি আমরা দেখতে পারি সকাল বেলা গাছপালা গুলোতে কোকিল বা শালিক বা চড়ুই পাখি ওই কিচির মিচির শব্দটি যেন ভোরবেলা আমাদেরকে ঘুমটা ভাঙিয়ে নতুন সকালে জাগরণে

এই গরম কালের অভিজ্ঞতাটাই আমি আজকে সবার সাথে তাই share করলাম তো গরমকাল টি আমার বেশ ভালোই লাগে কারণ সব দিক থেকেই গরমকাল টি একটু গরমে কষ্ট হলেও গরমে কাজ করা বা গরম প্রকৃতির সব কিছু নতুন আরম্ভরে বা সূচনা জন্য গরম কালটি পছন্দ হয়ে থাকে বন্ধু তুমি কি জানো বিনোদনের সবথেকে ভালো একটা ইয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া।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

হ্যাঁ, এটাতো ঠিকই কারণ সবাই যে যার কাজে ব্যস্ত। এইভাবে আসলে সময় পাওয়া যায়না। হ্যাঁ, আমরা এই যে একটু সময় পাইলে সব বন্ধু বান্ধবরা মিলে এদিক ওদিক হাঁটতে যাই হাঁটতে যেয়ে কোনো চায়ের দোকানে বসি, বসে একটা আড্ডা শুরু করি। ওইভাবে আসলে গল্প করতে করতে আড্ডা দেওয়া এটা অনেক সুন্দর। এবং এটা বিনোদনে কিন্তু অনেক বড় একটা মাধ্যম বলা যায়। নিজেদের কোনো সমস্যা কিংবা কোনো অন্য কিছু থাকলে সেগুলো হচ্ছে সব বন্ধুদের সাথে এইভাবে share সমাধান করে নেয়া যায়।

মানে এটা face to face মুখামুখি কথা বলার কারণে আর কি । এই আরও মানে বন্ধুদের সাথে থাকলে এই যে সারাদিন খারাপ লাগা এই করা ওই করা এ এগুলা কিস্তু মনে হয় না তাই সময় যে কখন কিভাবে চলে যায় এটাই দেখা। তোমার ভিতর থেকে বিষণ্ণতা হতাশা এগুলো তো আসলে দূর করা যায় বন্ধুদের সাথে যখন আড্ডায় বসা হয়, হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডায় যাওয়া তারপর হচ্ছে বিভিন্ন রকম হয়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

হ্যাঁ, তোমার হচ্ছে আমরা last ওই যে তোমার মনে আছে আমরা রাত্রেবেলা একদিন বেনাপোল গেছিলাম বেনাপোল বর্ডার? হ্যাঁ, ওই যে আমরা বেনাপোল গেইট দেখতে গেছিলাম রাত্রে হঠাৎ ই আমরা plan করলাম যে আসলে চলো আমরা ঘুরে আসি বেনাপোল থেকে। এইভাবে যাওয়া হ্যাঁ, হ্যাঁ ঐ জিনিসটা অনেক সুন্দর ছিল। তুমি হুট করে বলছো যে চলো কোন একটা জায়গায় গিলে হয় ঘুরতে। তখন আহ আমরা বললাম যে, তাহলে এখনি চলো। তাহলে অন্য দিনের জন্য অপেক্ষা করার কি দরকার আছে?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

ও আচ্ছা আচ্ছা ওই দিন রাত্রে আমার গেছিলাম ওটাও কিন্তু শীতকাল ছিল প্রায়।

হ্যাঁ, ঐতো গতবছরেই গতবছর মনে হচ্ছেনা। মানে কোন সময় গেছিলাম ঐভাবে মনে নাই তবে মনে হচ্ছে যে,

হয়তো শীত গরমের মাঝামাঝি বেশি শীত ও না বেশি গরম ও না। ওরকম তবে গেছিলাম। তারপরে তোমার হচ্ছে আমরা একদিন তোমার ঐযে সাতক্ষীরাতেই জাম তলার মিষ্টি ওখানে গেছিলাম মনে আছে? হ্যাঁ ওখানেতো মনে কর আমরা ত অনেক বন্ধু বান্ধব মিলে একসাথে গেলাম আড্ডায়।

হঠাৎ করে গরম মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগছিল সবার মনে অনেক জায়গা এইরকম ঘুরতে গেলে মানে ভালো লাগে যে যার মত যে কয়টা পারে গরম গরম মিষ্টি খেয়ে।

হ্যাঁ বন্ধু বান্ধব মনে কর সবাই আছে তাহলে একটু মজাই।

তারপর তোমার হচ্ছে, ঐ যে সবাই যখন আমরা এক হয় এই যে সবার দুঃখ সুখ সুখ দুঃখ কথা শুনা যায় সবার মানে জীবন কই ভাবে চলছে । আহ হ্যাঁ তোমরা ঐযে কিছুদিন আগে নাকি কক্সবাজার গিছিলে তোমরা আমিতো আর সামস্যার কারণে যাইতে পারিনি। তাও ঐখানে যাওয়ার একটু অবিজ্ঞতা যদি একটু Share করতে। ওখানে তো গেছিলাম আমরা গত বছর তোমায় বলছিলাম কিন্তু তোমার হয়ত কি সমস্যা ঐ কথাটাই জিজ্ঞেস করছি।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 ওখানে আমরা গেছিলাম তো মানে পাঁচ জন কি ছয় জন মানে আমার এত মনে নাই। তো ওখানকার আমি আনন্দটা অনেক ভালো ছিল। কারণ যখন দূরে আমরা কোথাও না ও না এখান থেকে এই যে আমাদের ওখান থেকে মানে কোন কোন পথ দিয়ে গেছিলে ওইটা যদি একটু বলতে। আমি যাতে পরর্বতিতে যাইতে আমার সুবিধা হয়। কোন কোন পথ দিয়ে গেছি এইভাবে তো আমরা এখান থেকে আমাদের শিখর গাছা থেকে তো আমাদের কাউন্টার আছে তো। direct তোমার কক্সবাজারের এখান থেকে বাস এখান থেকে বাসে উঠছি তোমার হচ্ছে সাতটায় মানে সন্ধ্যা সাতটায় বাসে উঠছিলাম আর তোমার তার পরের দিন রাত্রে আমাদের তারপর দিন সকালে তোমার হচ্ছে চিটাগাং নামাই দেয়।

চিটাগাং থেকে কক্সবাজার ওখান থেকে কত দূর? দেড়শো কিলোমিটারের মত খুব সম্ভবত। তো ঐখান থেকে আবার যাইতে তোমার আর একটা বাস ধরতে হয়।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

ওখানে আমরা যখন যাই আমি তোমারে বলি তো ওখানে আমরা একটা BRTC বাসে উঠছিলাম। তারপর বাসে হচ্ছে আমাদের ঐযে বাসে যে কন্টাকদার ছিল উনার সাথে পরিচিত হই। ত আমরা বললাম যে আমরা ঢাকা থেকে আসছি।

উনি অনেক ভালো ছিল। উনি আমাদের একটা মানে পরিচিত হোটেলে আমাদের উঠাই দিছিল যার কারণে আমরা কোন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 আহ মানে ভালো এটা সুন্দর হোটেল উনি নিজে থেকে তোমাদের জন্য দেখে দিছিল তাইতো? উনিতো মনে হচ্ছে easy bike মানে আমাদের ওখানে একটা এগুলাতে উঠাই দিছিল। তো বললো যে আমি কথা বলে দিছি তুমি ও~ঐ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

তারপর ওখানে সবাই মিলে কেমন মজা করলে? হ্যাঁ ওখানে তো আন্দন করলাম আমরা। sea beach এ ঘুরছিলাম। তখন তোমার হচ্ছে ওখানে একটা মানি তোমার একটা পাহাড় আছে। ঐ পাহাড়ে উঠছি আমরা সবাই। তারপরে হচ্ছে ঝর্না আছে। হ্যাঁ ওইদিকে তো মানি ঐ কক্সবাজারের ওইদিকে তো অনেক বড়ো বড়ো পাহাড় আছে তাইতো?

কক্সবাজারের আশেপাশেই sea beach আছে তাইতো সবগুলাতেই আমরা ঘুরছি মোটামুটি। অনেকে দেখি যে অনেকে দেখি যে পাহাড়ে উঠতে হাতে লাঠি নিয়ে ওঠে তা তোমাদের কি ঐটা লেগেছিল?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

মানে উঁচু যেই পাহাড় গুলো আছে সেগুলো তে উঠতে লাঠি লাগে কারণ কেউ পড়ে না যায় লাঠিতে ঐটা অনেক উঁচু তো মানে উঠতে উঠতে কষ্ট হয়যায় যার কারণে লাঠি নেয় হ্যাঁ বুঝছি।

চল এক সময় করে এই যে ডিসেম্বর মাস চলছে কিছুদিন পরে তো শীতের একটা ছুটি হবে দেখি সবাই মিলে একটা পরিকল্পনা করে আমরা আট দশ জনের মত বন্ধু এক সাথে যে একটা ভালো একটা অব্যশই যদি সময় হয় আমরা সবাই মিলে পরিকল্পনা করব। এবং তা চেষ্টা করব সবাই হ্যাঁ ওখানে যেহেতু একবারে তোমাদের যাওয়া আছে সেহেতু মানে পরিচিতর ওখানে আমাদের কক্সবাজারে পরিচিত আছে কিন্তু এটাতো চট্রগ্রামে কক্সবাজার এবং চট্রগ্রাম এই দুইটা তো আলাদা। এটা আমাদের জন্য নতুন জায়গা বলা যায়। ওহ হ্যাঁ চট্রগ্রাম যে কথা বলে

তারপরে তোমার হচ্ছে চট্রগ্রামের ভাষা কিন্তু অনেক কঠিন তুমি কি জানো? না এই সম্পর্কে আমার ধারণা নেই আমি তো ঐদিকে যায়না তুমি যখন বাইরে থেকে চট্রগ্রামে যাবা ওখানকার local আঞ্চলিক যে ভাষায় কথা বলবে তুমি কিছুই বুঝতে পারবেনা। তুমি মনে করবা এরা মনে হয় বিদেশী লোক। এরা অন্য কোন একটা ভাষায় কথা বলতাছে কিন্তু আসলে এরাও কিন্তু বাংলাতে কথা বলতেছে। ওরা কি আমদের এই যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি সাধারণত এই বাংলা ভাষা কি ওরা বুঝতে পারবে? হ্যাঁ ওরা তো আসলে আমাদের প্রমিত যে ভাষা এই ভাষাতো ওরা বুঝে। কিন্তু প্রতিটা অঞ্চলের তো একটা নির্দিষ্ট আঞ্চলিক ভাষা থাকে। ওদের সেই আঞ্চলিক ভাষাটা খুবিই কঠিন। মানে বুঝা সম্ভব নয়

হ্যাঁ হ্যাঁ একটু একটু বুঝতে পাড়বে। কিন্তু তুমি যখন প্রথমবার চট্রগ্রাম যাবে ওখানকার আঞ্চলিক যে ভাষা মানে তুমি কোনভাবেই বুঝতে পাড়বেনা। এতটাই কঠিন হ্যাঁ তবে প্রত্যেকটা জায়গাতে তো কিছু কিছু মানুষ থাকে যারা শুদ্ধভাবে কথা বলতে পারে। তারাতো এসে এই যে তোমার তারাতো বাংলায় কথা বলতে পাড়েনা তারাতো এসে direct ইংরেজিতে কথা বলে।

বাইরে থেকে যারা আসে তারা যেন বুঝতে না পারে আহ হ্যাঁ বুঝছি জিনিসটা এইভাবে কাজ উহ এইটা তোমার হচ্ছে যে দালাল চক্রটা আচ্ছা তাইলে বন্ধু বান্ধব সবার সাথে একটু যোগাযোগ করে দেখো যে তারা কি বলে তারা একমত হয় কিনা যাওয়ার জন্যে আবার তোমার একটা কথা আছে এখানে তোমার ওরা যখন বাইরে কোথাও মানে ঘুরতে যাইতে চায় তখন একটা কিন্তু পরিকল্পনা লাগে। এই খানে টাকা পয়সার বেপার আছে কয়েকদিন থাকার বেপার আছে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

মানে তুমি আগামী শুক্রবার এর কথা বলতাছো তাই তো? হ্যাঁ আগামী শুক্রবার। তাইলে আগামী শুক্রবার আমাদের আর যে সব বন্ধুরা আছে সবাই কে তাইলে একটু খবর দেয়া সবাইরে দুই জন মিলে তুমি কিছু বন্ধুরে জানাও আমি কিছু বন্ধুরে জানাই। যে আসতে বলে আমরা সবাই মিলে চায়ের আড্ডা করর। চা খাইতে খাইতে এই কথা গুলা বলে ফেলবো সবাইকে। তখন আমরা প্রস্তাব দিলাম যে চল আমরা অনেক দিন তো ঘুরাফেরা হয় না একটু আমরা একদিন বাইরে কোথাও ঘুরে আসি নাকি হ্যাঁ সেই ভাবেই বলতে হবে।

এইটা কিন্তু আগে থেকে সবাইকে যানাতে এটা আগের থেকে যদি আমরা সেভাবে বলি তাইলে তারা হয়তো কাজ একটু বাদ দিয়ে রেখে আসবে। এইখানে সবাইরে আগে থেকে বলতে হবে যে আমরা সবাই বন্ধু যারা যারা আছি তারা আগামী শুক্রবারে উপস্থিত থাকি এবং সবাই চেষ্টা করি যেন সবাই একসাথে সময়টা দিতে পারি আচ্ছা বন্ধু তাইলে আজকেতো অনেক অনেক আলোচনা করালাম শুক্রবারেতো এমনিই দেখা হচ্ছে তাইতো? হ্যাঁ হ্যাঁ এখুন আসলে রাতও অনেক হয়ে গেছে উম ঘুম আসতেছে তাইলে কি করা যায়? হ্যাঁ তুমি বাসার দিকে যাও আমিও বাসায় যেয়ে ইয়ে করি আর বাসায় গিয়ে অব্যশই uncle কাকু কাকিকে আমার সালাম দিবা। হ্যাঁ অব্যশই তুমিও তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে শুক্রবারের দিন দেখা হচ্ছে ।

Hello সালাম অয়ালেকুম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 হ্যাঁ, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? মোটামুটি ভালো। পুরোপুরি ভালো না। তোমার কেমন চলছে? হ্যাঁ, আমারি একই অবস্থা।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 হ্যাঁ, আমরা বার্ষিক পরীক্ষা দিলাম। এখন তো তো বসে আছি। আবার নতুন করে বই কিনা লাগবে ভর্তি হ~ ভর্তি হয়েছি, এখণ বই কিনে আআব্র পড়া লেখা শুরু করতে হবে। তোমার কি অবস্থা? আমার ও ঐ একই অবস্থা। তো তোমার করোনার সময় যে backup টা হয়েছিল সেটা পরিপূর্ণ হইছে?

হ্যাঁ, এখন তো আবার regular class শুরু হইছে, সব কিছু আগের মতো সাভাবিক হচ্ছে আসতে আসতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করোনার সময় তো আমাদের

করোনা টা থেকে মোটামুটি একটু ছিলাম আমরা সবাই। তবে online এর জন্য একটু~ একটু হলেও ধরে রাখা সম্ভব হয়েছিল। হ্যাঁ। কিন্তু online এ class হইলেও মনে করো আমরা বাসায় সেভাবে আগের মতো পরতাম না। হ্যাঁ, হ্যাঁ। আমরা ক্লাসের কাজগুলা HW যেভাবে শেষ করার জন্য একটা আগ্রহী ছিলাম কিন্তু online এ class গুলোয় যেন আমরা তত টা আগ্রহী ছিলাম না। হ্যাঁ। আসলে ঐ সরাসরি পড়া লেখা করে আমরা অভ্যস্ত ছিলাম, এবার online টা আমাদের জন্য প্রযোজ্য অতটা ছিলোনা। কিছু করার ছিলোনা করতে হয়েছে।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 হ্যাঁ, বাচ্চারা খুবই আহ আনন্দ করেছে এই বিষয় টা। কিন্তু আবার অনেক দিক দিয়ে ক্ষতি ও হয়েছে কারণ কি মনে করো ছোট বাচ্ছাদের প্রায় দু বছর মতো কোনও পরীক্ষা হয় নাই টার জন্যে ওদের লিখার অভ্যাস টা ও ছুটে গেছে। এবার যখন ওদের পরীক্ষা হয়েছে তখন পরীক্ষা দিতে ওরা অনেকটাই nervous ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমিও আমাদের এখানে বাচ্ছাদের দেখেছি ওরা ঐ online এ পড়া লেখা করবে ঐ সময় মতো হচ্ছে মোবাইল নিইয়ে বা কেও tab নিয়ে ঠিকই বসেছে সাথে সাথে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 আর মনে করো আমরা তো বড়রা তাই আমরা নিজেদের কে গুছায় নিয়েছি কিন্তু ছোট রা কিন্তু নিজেদেরকে গুছায় নিতে পারে নাই। হ্যাঁ। জি আমি আসলে অগুলা দেখতে পারিনি। তো তুমি যদি জানো আমাকে একটু বলও আসলে কি কি পরিবর্তন হল।

six এ তো সেজন্য আমার six এর আর seven এর বইগুলা দেখা হইছে। তো সেই ক্ষেত্রে আমি একটুখানি খোঁজ খবর নিলাম, দেখলাম না অন্যান্য যেমন কি প্রাথমিক সাখার বইগুলো পরিবর্তন করা হয় নাই। কিন্তু দেখলাম কি ষষ্ঠ শ্রেণি আর সপ্তম শ্রেণির বইগুলো পুরোপুরি পরিবর্তন করা হইছে। আবার অষ্টম, নবম, দশম এইগুলো পরিবর্তন করা হয়নি। ও আচ্ছা। তারপরে আবার আমি এবার একটা জিনিস দেখলাম এ~ এবার নাকি এই নবম শ্রেণি থেকে নাকি আমরা যেভাবে group wise ছিলাম science, commerce, arts এবার নবম শ্রেণি থেকে নাকি কোনও group ই দেওয়া হয় নাই।

ওদের ঐ টা এখন ও মনে করো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। যখন নবম শ্রেণি ভর্তির জন্যে গেছিলাম ওরা বিভাগ নির্বাচন করতে চাইছিল তখন ওদেরকে কোনও বিভাগ ই দেওয়া হয়নি। বলছিল কি এটা এখন ও নাকি শিক্ষামন্ত্রী তরফ থেকে কোনও সিদ্ধান্ত আসে নাই। সেই জন্যে ওদেরকে কোনও group দেওয়া হইনি। বলছে পরবর্তীতে জানানো হবে। এখন সেটা কি করবে সেটা শিক্ষামন্ত্রী নির্দেশনার ওপর দেখা যাবে আর কি।

হ্যাঁ, এমনিতেই ভর্তি আছে। আর কিন্তু সবাইকে এখন ও মনে করো বিভাগের বইগুলো বিভাগীয় যে প্রধান প্রধান বইগুলো আছে বিভিন্ন গ্রুপের, যেমন science এর যে বইগুলো আছে, commerce এর যে বইগুলো আছে, arts এর যে গ্রুপের বইগুলো আছে ওগুলা কোনটাই দেওয়া হয় নাই। বলছে ওগুলা পরবর্তী তে দেওয়া হবে।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 হম। আর আমি দেখছি মনে করো তুমি, এখন আমরা মনে করো group টির বিভাগের মাধ্যমে মনে করো তুমি science এর তুমি science এর বইগুলি ইয়ে করলা।

তখন কিন্তু আমাদের জন্য একটু জটিলতা তৈরি হয়ে যায়। আর যারা poly technical আছে যখন এই কারিগরির লাইন আছে তাদের কারিগরি মধ্যেও কিন্তু দেখা যায়। সব group এর বইগুলাই কিন্তু দেওয়া হয়। ওদের তো চার বছরে diploma চার বছরের course থাকে, ঐ চার বছরের course এর মধ্যে দেখা যায় ওরা কি করে science এর বইগুলা ও দেয়, physics থাকে, chemistry থাকে, তারপর সমাজ বিজ্ঞান থাকে, জীব বিজ্ঞান থাকে মানে সব গুলই কি করে ওরা দেয়, তখন সবগুলো বই দেয় কারণ পড়তে হয়, তখন একটুখানি কস্ত হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রথমে কষ্ট হলেও পরে ওরা সুবিধা টা নিতে পারে। চাকরি করতে গেলে এটার সুবিধা নিতে পারে। হম। আর সব বিশেষ করে কারিগরি, বোর্ড থেকে পড়া লেখা করা চাকরির দিক থেকে একটুখানি

হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আসলে কারিগরি পড়া লেখার মান টা ভালো না। এটা তাদের উচ্ছিত আর একটু উন্নত করার।